লিব্রিঅফিস ক্যালকে চিত্র যোগ করা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়াল এ আমরা শিখব160 একটি নথির মধ্যে ছবির ফাইল যোগ করা
যেমন জেপিইজি প্যাং বা বিএমপি
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
একটি স্প্রেডশীট এর মধ্যে চিত্র যোগ করা যায় একটি গ্রাফিক্স প্রোগ্রাম থেকে সরাসরি একটি ইমেজ ফাইল সন্নিবেশ করে একটি ক্লিপবোর্ড এর সাহায্যে বা গ্যালারি থেকে
আমরা এগুলির প্রতিটি বিষদভাবে আলোচনা করব
আমাদের personal finance trackerঅডস স্প্রেডশীট টি খুলুন
প্রথমে আমরা শীট ২ নির্বাচন করব
আমরা এই শীটে চিত্র সন্নিবেশ করব
আপনি প্রথমে একটি সেল নির্বাচন করুন এবং তারপর ছবি সন্নিবেশ করবেন
ইনসার্ট ক্লিক করুন
এবং তারপর পিকচার ও ফ্রম ফাইল নির্বাচন করুন
এখন সেই ছবিটি খুঁজে নিন যা আপনি সন্নিবেশ করাতে চান
ইতিমধ্যেই আমার ডেস্কটপে ইমেজেস নামে একটি ফোল্ডারে কিছু চিত্র সংরক্ষিত আছে
সুতরাং আমি ইমেজ1 নির্বাচন করব
আমরা অবস্থান ক্ষেত্রে চিত্র এর নাম দেখতে পাবো
ওপেন বোতামে ক্লিক করুন
দেখুন স্প্রেডশীট এ চিত্রটি প্রদর্শিত হচ্ছে ltpausegt
এবার লিঙ্ক বা সংযোগ করে অন্য একটি ছবি সন্নিবেশ করা যাক
প্রথমে একটি নতুন সেল নির্বাচন করা যাক
এখন ক্লিক করুন ইনসার্ট ও পিকচার এবং নির্বাচন করুন ফ্রম ফাইল
এবার অন্য চিত্র নির্বাচন করা যাক
ইমেজ 2 তে ক্লিক করুন
আপনার নথিতে চিত্রটি লিঙ্ক বা সংযুক্ত করার জন্য লিঙ্ক বিকল্পতে টিক দিন এবং ওপেন ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বক্সে কীপ লিংক বোতামে ক্লিক করুন
এখন ছবিটি ফাইলে সংযুক্ত হয়ে গেছে
সংযোগস্থাপন আসলে কি
স্প্রেডশীট এ সংযোগ করা হলে প্রথমত স্প্রেডশীট সংরক্ষণ করার সময় কম জায়গা লাগে কারণ আমাদের স্প্রেডশীট এ কোনো ছবি থাকে না
দ্বিতীয়ত এরফলে আপনি দুটি ফাইলকেই আলাদাভাবে পরিবর্তন করতে পারবেন
চিত্র ফাইলে যে কোনো পরিবর্তন স্প্রেডশীটের মধ্যে সংযুক্ত ছবিতে দেখা যাবে
আমাদের ফাইলে যে ইমেজ 2 ফাইলটি সংযোগ করা হয়েছে সেটির রঙ grayscale এ পরিবর্তন করা যাক
আমি চিত্র সম্পাদক গিম্প ব্যবহার করে এই চিত্র সম্পাদনা করছি
আপনি আপনার মেশিনে ইনস্টল করা যে কোন সম্পাদক ব্যবহার করতে পারেন
বন্ধ করুন
এরপর ইমেজেস ফোল্ডারে যান
ইমেজ 2 নির্বাচন করুন
এখন ডান ক্লিক করুন এবং গিম্প দিয়ে খোলার বিকল্পটি নির্বাচন করুন
গিম্প ইমেজ 2 প্রর্দশিত করছে
এখন ছবি পরিবর্তন করে রঙিন থেকে গ্রেস্কেল করা যাক
এখন ছবিটি সংরক্ষণ করে বন্ধ করা যাক
personal finance trackerঅডস ফাইলটি খুলুন
ইমেজ 2 এখন greyscaleএ প্রদর্শিত হচ্ছে
কিন্তু ফাইল সংযোগ করার একটি প্রধান অসুবিধা হল এই যে যখনই আপনি একটি ভিন্ন কম্পিউটার বা ব্যবহারকারীকে এই স্প্রেডশীট পাঠাবেন আপনাকে স্প্রেডশীট আর চিত্র ফাইল দুটিকেই পাঠাতে হবে
যার অর্থ আপনাকে সবসময় মনে রাখতে হবে কোথায় আপনি ফাইল দুটিকে করেছেন
এখন এই ছবিটিকে স্প্রেডশীটের ডানদিকে সরান যাক
একটি স্প্রেডশীট এর মধ্যে ছবি ঢোকানোর আরেকটি পদ্ধতিতে হলো আপনি যেখানে ছবিটি সংরক্ষণ করেছেন সেই ফোল্ডার থেকে ছবিটিকে টেনে আনা
এবং আপনার স্প্রেডশীটে বসানো
আমাদের ছবিকে টেনে এনে বসানো যাক
এখন সরাসরি ড্র্যাগ সরাসরি টেনে এনে আপনার স্প্রেডশীটের মধ্যে যেখানে চান সেখানে বসান
দেখুন ছবিটি আপনার নথিতে যুক্ত হয়ে গেছে
চলুন Ctrl ও Z টিপে পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
এখন টেনে এনে বসানোর পদ্ধতি ব্যবহার করে একটি ছবি সংযোগ করা যাক
এটিও খুব সহজ
ছবিটি স্প্রেডশীটে টেনে আনার সময় শুধু কন্ট্রোল এবং শিফ্ট কী টিপে ধরে রাখুন
এখন ছবির ফাইলটি এই নথিতে সংযুক্ত হয়ে গেছে
এই ক্যালক ফাইলটি সংরক্ষণ করতে Ctrl ও S একসঙ্গে টিপুন
এবার এই ফাইলটি বন্ধ করুন
এখন সেই ফোল্ডারে যান যেখানে ছবিটি রয়েছে
আমরা ইমেজ 3জেপিজি নামের যে ফাইলটিকে ঢুকিয়েছিলাম সেটির নাম বদলে ইমেজ 4জেপিজি করুন
এখন পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলটিকে আবার খুলুন
দেখুন সংযুক্ত করা ছবিটি আর নেই160
সংযোগপথে একটি ত্রুটি দেখাচ্ছে160
এই সংযোগটি মুছে ফেলুন
এই টিউটোরিয়ালটি এখন কিছুক্ষণের জন্য বন্ধ করুন এবং অনুশীলনীটি করে নিন
ক্যালক পৃষ্ঠায় একটি সংযোগ হিসাবে একটি চিত্র সন্নিবেশ করুন সংরক্ষণ করুন এবং বন্ধ করুন
এখন সেই ফোল্ডারে যান যেখানে ছবিটি সংরক্ষিত আছে
ছবিটি মুছে ফেলুন
ক্যালক ফাইলটি খুলুন এবং দেখুন ছবিটি এখনও দেখাচ্ছে কিনা
এখন ইমেজ ফোল্ডারে ফিরে ছবিটি পেস্ট করুন
ক্যালক ফাইলের মধ্যে চিত্রটি দৃশ্যমান কিনা এবার পরীক্ষা করে দেখুন
স্ট্যান্ডার্ড টুলবার এর নীচে একটি নতুন টুলবার আছে
এটি হলো চিত্র টুলবার
চিত্র টুলবারের উপরের বাম দিকে ফিল্টার বোতামে বিভিন্ন বিকল্প উপলব্ধ রয়েছে
এগুলি ব্যবহার করে আপনি ছবির চেহারা পরিবর্তন করতে পারবেন
Ctrl ও জেড টিপে পূর্বাবস্থায় ফিরে যান
গ্রাফিক্স মোড বোতামে ছবিটিকে সাদা কালোতে গ্রেস্কেল বা একটি জলছাপ হিসেবে পরিবর্তন করার বিকল্প রয়েছে
চিত্র টুলবারের অন্যান্য বিকল্পগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব
এরপর শেখা যাক একটি ক্লিপবোর্ড থেকে কিভাবে চিত্র সন্নিবেশ করা যায়
আপনি একটি লিব্রিঅফিস স্প্রেডশীট থেকে ছবিটিকে ক্লিপবোর্ড এ সংরক্ষিত করে অন্য একটি স্প্রেডশীট এ ছবিটিকে প্রতিলিপি করতে পারেন
একটি নতুন স্প্রেডশীট তৈরি করুন এবং সেটির নাম দিন abcঅডস
এতেই ছবি যোগ করা হবে
ইতিমধ্যেই আমাদের personal finance trackerঅডস নামক ফাইলের মধ্যে একটি চিত্র রয়েছে
এটি আমাদের উৎস নথি
এখন উৎস ফাইল থেকে ছবিটি নির্বাচন করুন যেটি প্রতিলিপি করা হবে
ছবিটি প্রতিলিপি করার জন্য Ctrl এবং সি কী একসাথে টিপুন
এখন ছবিটি ক্লিপবোর্ড এ সংরক্ষিত হয়ে গেছে
এখন লক্ষ্য নথি অর্থাত abcods এ যান
আপনি abcঅডস এ যেখানে আপনার সংরক্ষিত ছবি স্থাপন করতে চান তা নির্বাচন করুন
এখন নথিতে ছবিটি স্থাপন করার জন্য Ctrl এবং v কী দুটি একসাথে টিপুন
দেখুন আমাদের abcঅডস ফাইলের মধ্যে চিত্র ঢোকানো হয়ে গেছে
এখন শিখতে হবে কিভাবে আমরা সরাসরি ক্যালক গ্যালারি থেকে ছবি সন্নিবেশ করতে পারি
গ্যালারি তে ছবি ও শব্দ থাকে যা আপনি স্প্রেডশীট এর মধ্যে সন্নিবেশ করতে পারেন
দেখা যাক কিভাবে করতে হয়
স্ট্যান্ডার্ড টুলবার এ গ্যালারি আইকনের উপর ক্লিক করুন
অথবা মেনু বারের টুলস বিকল্পে ক্লিক করুন এবং তারপর ফাইলটি খোলার জন্য গ্যালারি বিকল্পে ক্লিক করুন
এখন গ্যালারিতে উপলব্ধ ছবিগুলির মধ্যে যে ছবিটি আপনার নথির মধ্যে সন্নিবেশ করতে চান সেটির উপর ক্লিক করুন
গ্যালারি থেকে টেনে এনে স্প্রেডশীট এর মধ্যে যেখানে সন্নিবেশ করতে চান সেখানে রাখুন
দেখুন চিত্রটি আমাদের personal finance trackerঅডস ফাইল এ ঢোকানো হয়ে গেছে
এখানেই আমাদের লিব্রিঅফিস ক্যালক এর এই কথ্য টিউটোরিয়াল সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে বিভিন্ন উপায়ে একটি স্প্রেডশীট মধ্যে ছবির ফাইল ঢোকানো যায় যেমন একটি ফাইল থেকে ক্লিপবোর্ড থেকে বা গ্যালারি থেকে নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়